c ++ এ multiple এবং hierarchical inheritance এর tutorial আপনাদের স্বাগত
in tutorial শিখব
multiple inheritance
hierarchical inheritance
এটি একটি উদাহরণের সাহায্যে করব
tutorial record করতে
ubuntu os সংস্করণ 1110 এবং
g ++ compiler সংস্করণ 461 ব্যবহার করছি
multiple inheritance এ derived class একের অধিক base class থেকে inherits করে
এখন multiple inheritance এর উদাহরণ দেখব
আমি ইতিমধ্যে code লিখেছি
আমি এটি খুলবো
আমাদের file name multiple ডট cpp
in program শিক্ষার্থীর name roll নম্বর marks এবং গড় প্রদর্শন করব
এখন code ব্যাখ্যা করি
iostream হিসাবে এটি header file
std namespace ব্যবহার করেছি
তারপর student class রয়েছে
এটি base class
এখানে roll _ no integer ভ্যারিয়েবল রূপে এবং name ক্যারেক্টার ভ্যারিয়েবল রূপে রয়েছে
এগুলি protected রূপে ঘোষিত
এখানে আরেকটি class exam আন্ডারস্কোর inherit রয়েছে
এটিও একটি base class
এখানে দুটি base classes রয়েছেstudent এবং exam আন্ডারস্কোর inherit
এখানে protected রূপে sub1 sub2 sub3 ভ্যারিয়েবল রয়েছে
কারণ protected ভ্যারিয়েবল derived class দ্বারা অ্যাক্সেস করা যেতে পারে
এখন এখানে grade class রয়েছে যা হল derived class
এটি base classes inherit করেstudent classes এবং exam আন্ডারস্কোর inherit classes
এখানে integer ভ্যারিয়েবল রূপে avg রয়েছে যা private রূপে ঘোষিত
তারপর
input display
average input _ exam
এবং display _ exam public ফাংশন রূপে রয়েছে
এখানে integer ভ্যারিয়েবল total রয়েছে যা public রূপে ঘোষিত
তারপর input ফাংশন ব্যবহার করে শিক্ষার্থীর roll _ no এবং name গ্রহণ করি
display ফাংশনে শিক্ষার্থীর roll _ no এবং name প্রদর্শন করি
এখানে input _ exam ফাংশন রয়েছে
এখানে তিনটি বিষয়ের marks গ্রহণ করি sub1 sub2 এবং sub3 রূপে
তারপর display _ exam ফাংশনে তিনটি বিষয়ের সমষ্টি গণনা করে total print করি
average ফাংশনে গড় গণনা করি
এটি আমাদের main ফাংশন
এখানে grade class object তৈরী করি যা gd রূপে একটি derived class
এখানে উপরোক্ত সকল ফাংশন call করি
এটি আমাদের return statement
program execute করি
keyboard ctrl alt এবং t কী একসাথে টিপে terminal উইন্ডো খুলুন
compile করতে লিখুন g ++ space multiple dot cpp spaceo space mult enter টিপুন
লিখুন dot slash mult enter টিপুন
enter roll no:
আমি 3 লিখব
enter name:
আমি pratham লিখব
enter marks of subject1
আমি 67 লিখব
subject 2 হিসাবে 78 এবং
subject 3 হিস়াবে 84
প্রদর্শিত output হল
roll no is: 3 name is: pratham
total is: 229
average is: 76
এটি multiple inheritance
এখন হেরারকিকাল inheritance দেখবো
program ফিরে আসি
হেরারকিকাল inheritance এ multiple derived classes base classes থেকে inherit করে
আমাদের file name hierarchical dot cpp
এখন code ব্যাখ্যা করব
iostream হিসাবে এটি header file
আমরা std namespace ব্যবহার করেছি
তারপর student class রয়েছে যা হল base class
এখানে integer ভ্যারিয়েবল রূপে roll _ no রয়েছে
sub1 sub2 sub3 এবং total হল integer ভ্যারিয়েবল
তারপর ক্যারেক্টার ভ্যারিয়েবল রূপে name রয়েছে
এটি protected রূপে ঘোষিত
তারপর show class রয়েছে
এটি derived class
এটি student class বৈশিষ্ট্য inherits করে
এখানে দুটি ফাংশন রয়েছে: input এবং display
এটি public রূপে ঘোষিত
input ফাংশনে শিক্ষার্থীর roll _ no এবং name গ্রহণ করি
display ফাংশনে শিক্ষার্থীর roll _ no এবং name প্রদর্শন করি
তারপর exam class রূপে আরেকটি derived class রয়েছে
এটিও student class inherits করে
আপনি দেখতে পারেন যে সেখানে দুটি derived classes রয়েছেexam classes এবং show classes
উভয় classes student classes inherit করে
exam class দুটি ফাংশন রয়েছে input _ exam এবং total _ marks যা public রূপে ঘোষিত
এখানে input _ exam ফাংশন অ্যাক্সেস করি
এটি তিনটি বিষয়ের marks গ্রহণ করেsub1 sub2 এবং sub3
তারপর total _ marks ফাংশন রয়েছে
এখানে তিনটি বিষয়ের সমষ্টি করে total prints করি
এটি আমাদের main ফাংশন
এখানে তিনটি classes objects তৈরী করি যা হল st sw এবং em
উপরোক্ত ফাংশন call করতে নিম্ন objects ব্যবহার করি
এটি return statement
program execute করি
terminal ফিরে আসি
prompt মুছে ফেলি
compile করতে লিখুন g ++ space hierarchical dot cpp spaceo space hier
enter টিপুন লিখুন dot slash hier
enter টিপুন
enter roll no: আমি 4 লিখব
enter name: আমি ashwini লিখব
enter marks of subject1
আমি 87 লিখব
subject 2 হিসাবে 67 এবং subject 3 হিসাবে 97
output হল
roll no is: 4
name is: ashwini এবং
total is : 251 আমরা tutorial শেষে চলে এসেছি
slides ফিরে যাই
সংক্ষেপে এখানে শিখেছি
multiple inheritance এবং
hierarchical inheritance
এখন area এবং perimeter class তৈরী করে
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা নিরুপন করুন
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এটি ভারত সরকারের ict mhrd এর জাতীয় সাক্ষরতা mission দ্বারা সমর্থিত
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি